moodle এ users এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব:
tutorial রেকর্ড করতে ব্যবহার করছি:
যদিও internet explorer এড়ানো উচিত কারণ এটি কিছু display অসঙ্গতি ঘটায়
এই tutorial শিক্ষার্থীদের তাদের moodle website নির্মিত কিছু courses থাকতে have
browser যান এবং আপনার admin ইউসারনেম এবং পাসওয়ার্ড দ্বারা moodle website লগইন করুন
এখন moodle a নতুন user বানানো শিখব
navigation block site administration এবং তারপর users ট্যাবে click করুন
add a new user বিকল্পে click করুন
আমি ইউসারনেম হিসাবে adminuser2 লিখব
new password ফীল্ডে নীচে scroll করুন
মনে রাখবেনপাসওয়ার্ডের এখানে দেখানো নিয়ম অনুসরণ করতে হবে
আমি পাসওয়ার্ড হিসাবে spokentutorial1 @লিখব
force password change checkbox click করুন
প্রথমবার লগইন করার সময় এটি নতুন ইউসারকে পাসওয়ার্ড বদলাতে বলে
এখানে প্রদর্শিত আপনার পছন্দ অনুযায়ী বাকি বর্ণন লিখুন
email display তে লক্ষ্য করুন যে আমি allow everyone to see my email address চয়ন করেছি
কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের মত অন্যান্য users এড়ানো সবচেয়ে ভাল
এখন আমরা city/town field খালি ছেড়ে দেবো আমরা we user edit করলে পরে এটি আপডেট করব
তারপর এখানে দেখানো then এবং timezone চয়ন করুন
বাকি সকল fields ডিফল্ট set করুন
তারপর নীচে scroll করুন এবং create user বোতামে click করুন
এখন 2 জন users রয়েছে এখন আমাদের বানানো system admin2 ইউসারে click করুন
আমরা ডানদিকে edit profile link ক্লিক করে users profile সম্পাদনা করতে পারি city/town text box mumbai লিখি
তারপর নীচে scroll করুন এবং update profile বোতামে click করুন একইভাবে আমরা কোনো ইউসারের যে কোনো বর্ণন সম্পাদনা করতে পারি
এই নতুন ইউসারের ডানদিকে 3 the icons দেখুন এগুলি কি করে তা দেখতে এতে যান
delete icon user মুছে ফেলবে
eye icon ইউসারকে স্থগিত করবে user স্থগিত করা মানে তার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা
তাই user are লগইন করতে পারবে no কিন্তু তার রেজিস্ট্রেশন grades ইত্যাদি so অক্ষত রাখা হবে
user মুছে ফেলার বদলে এটি করা ভালো
এটি ভবিষ্যতের জন্য records সংরক্ষণ করে এবং আপনি যখন চান এই user সক্রিয় করতে পারেন
এরপর হল gear icon এটি আমাদের edit profile পৃষ্ঠায় নিয়ে যাবে
মনে রাখবেন delete এবং suspend icons admin user এর পাশে দেখানো হয় note
এর কারণ main system administrator কখনই মুছে ফেলা be নিষ্ক্রিয় করা যাবে না
এখন একেবারে একাধিক users যোগ করা শিখি
for জন্য আমাদের file একটি নির্দিষ্ট বিন্যাসে নির্দিষ্ট ডেটা সহ upload করতে have গ্রহণযোগ্য file type হল csv
আমি userdetailsupoad csv file খুলবো যা আমি ইতিমধ্যে প্রদর্শনের জন্য বানিয়েছি
আমি libreoffice calc ব্যবহার করছিযা libreoffice suite এর spreadsheet component
এই file নিম্ন কলাম রয়েছে:
এখানে আরো কিছু fields রয়েছে যা হল ঐচ্ছিক:
মনে রাখবেন field titles স্প্রেডশীটে লেখার মত একই have যেমন note হাতের অক্ষরে
user নিবন্ধন করতে আমাদের শুধুমাত্র একটি course থাকলে আমরা fields title we 1 অনুধাবন করব
users নিবন্ধন করতে আপনি অধিক courses তালিকাভুক্ত করতে চাইলে course2 role2 ইত্যাদি সহ আরো কলাম যোগ করুন
মনে রাখবেন:
শিক্ষার্থীর জন্য role short name হল student এবং শিক্ষকের জন্য editingteacher
we csv file 3 জন users থাকবে:
এই csv file tutorial code files বিভাগে উপলব্ধ আপনি এটি download করে ব্যবহার করতে পারেন
এই tutorial additional reading material এ csv file তৈরী সম্পর্কে আরো তথ্য রয়েছে
এখন browser window ফিরে যাই
navigation ব্লকের site administration এ click করুন
তারপর users ট্যাবে click করুন accounts বিভাগে upload users এ click করুন
choose a file বোতামে click করুন file picker শিরোনাম সহ একটি নতুন popup window খোলে
বাম menu থেকে upload a file link click করুন যদি popup window ইতিমধ্যে সেই link না থাকে
browse/choose a file বোতামে click করুন যা আপনার interface দেখায় সংরক্ষিত folder browse করে csv file চয়ন করুন
আমরা অন্যান্য সকল fields ডিফল্ট হিসাবে রাখবো
পৃষ্ঠার নীচে upload this file বোতামে click করুন
ফাইলের নাম সহ একই screen refreshes হয় the এখন text এরিয়াতে লেখা হয়েছে
নীচের বোতামটি এখন upload users এ বদলে গেছে upload users বোতামে click করুন
পরবর্তী পৃষ্ঠা ইউসারের preview দেখায় the আমরা আপলোড করছি সেই ভ্যালু সঠিক কিনা যাচাই করুন এখন settings বিভাগ যাচাই করুন
upload type ড্রপডাউনে 4 the বিকল্প রয়েছে
we 3 the বিকল্প বিদ্যমান ইউসারের records আপডেট করতে ব্যবহৃত হয় আমরা add new only skip existing users চয়ন করব
এর means ইউসারনেম ইতিমধ্যে বিদ্যমান থাকলে এটি যোগ করা হবে না
new user password ড্রপডাউনে field required in file চয়ন করুন
force password change এ all চয়ন করুন এটি ইউসারকে প্রথমবার লগইন করার সময় তাদের পাসওয়ার্ড বদলাতে prompt করবে
আমরা we বিভাগে অন্যান্য fields ডিফল্ট রাখবো
এখন default values বিভাগ দেখি
email display তে allow only other course members to see my email address চয়ন করুন
আপনি ডিফল্ট ভ্যালু input করতে পারেন যদি তা সকল ইউসারের জন্য একই you you fields আপলোড করা ইউসারের জন্য ব্যবহৃত হবে
আমি city/town এ mumbai লিখব
এরপর show more… we click করুন সেখানে আরো fields রয়েছে যাতে আমরা ডেটা লিখতে there
কিন্তু লক্ষ্য করুন তাদের কোনোটি বাধ্যতামূলক নয় তাই আমি এখন এটি ফাঁকা রাখবো
পৃষ্ঠার নীচে upload users বোতামে click করুন
এখানে প্রদর্শিত upload users results table status কলামটি দেখুন
প্রথম ইউসারের জন্য status ম্যাসেজ হল:
এই user ইতিমধ্যে system বিদ্যমান তাই এটি বাদ দেওয়া হয়েছে
বাকি users new users হিসাবে যোগ করা হয়েছে
এখানে প্রদর্শিত status দেখুন
সেগুলি দুর্বল পাসওয়ার্ড যা পাসওয়ার্ড নিয়ম অনুসরণ করে না
এটি system আপলোড করা have তবুও শক্তিশালী পাসওয়ার্ড থাকা সর্বদা বাঞ্ছনীয়
continue বোতামে click করুন এখন আমাদের বানানো সকল users দেখি
site administration এ click করুন তারপর users ট্যাবে click করুন accounts বিভাগে browse list of users এ click করুন
এখন আমাদের 4 জন users রয়েছে
এর সাথে আমরা tutorial শেষে এসেছি
এখানে আমরা শিখেছি:
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায় the download করে দেখুন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
এই forum আপনার প্রশ্ন post করুন